যেখানে-এ অনেক ফুল গাছ সাজানো রয়েছে সামনে তার একদম সামনে একটি বড় পাতা বাহারের গাছ রয়ে --

একটি লোক পেছন হয়ে দাঁড়িয়ে রয়েছে যার পিঠে কালো ব্যাগ ঝুলছে।

এই গ্রীন এন্ড হোয়াইট -এ অবস্থিত এবং ভেষজ এই লেখা অ্যা পোস্টার টি--

এই চিত্রটিতে একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে যেখানে দুইটি বাস দাঁড়িয়ে রয়েছে।

কিছু লোকজন দেখা যাচ্ছে একটি বস্তা দেখতে পাচ্ছি।

মাঝে মাঝে ইয়োলো ও দেখা যাচ্ছে এবং রেড আছে।

নীচে মেঝে সাদা রঙের দেখা যাচ্ছে।

ওপরের নীল আকাশ দেখা যাচ্ছে দুটো কালার করা রয়েছে।

এই চিত্রটিরতে একটি চার্চ রয়েছে যেটির মধ্যে ক্রস চিহ্ন করা রয়েছে।

উপর থেকে কয়েকটি ফুল ফুলঝুড়ি ঝুলানো রয়েছে।

একটি স্টেশন দেখা যাচ্ছে যেটি রেড এবং সাদা কালার -এর।

নীচে একটি ছাতা রয়েছে ছাতার নীচে দুজন লোক দাঁড়িয়ে রয়েচে।

এই চিত্রটিতে একটি আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে।

এটিতে ব্ল্যাক কালারের একটি ড্রেস পরা লোক হেঁটে চলে যাচ্ছে যার হাতে ব্যাগ রয়েছে।

পেছনে বড় বড় দুটি গাস দেখা যাচ্ছে কিছু বাচ্চাকে দেখা যাচ্ছে।